তবে একটা ছেলে বসে আছে পাহাড় রোডে ওদিকে পাহাড় নিচে পাহাড় ওই সাইটে পাহাড় এই সাইট পাহাড় মেয়েটা মোজা পরে আছে লেংটো হয়ে আছে ।

এখানে লোকটা যে এখানে ইঞ্জিনিয়ার টাইপের সাদা প্যান্ট সাদা--